এক বাড়ি দেখতে পাচ্ছি আর এখানে একটা বোর্ড টাঙানো রয়েছে খুব সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে বাড়িটা সামনে একটা আম পাতা উম টাঙানো রয়েছে বাড়িটাকে সাজানো হচ্ছে।

আ কিছু গাছ আ রয়েছে উম একটা ব্রিজ টাইপ -এর রয়েছে।

বা কিছু একটা খেলা হচ্ছে এখানে আর আশেপাশের গ্রাউন্ড -টা খুব বড় দেখতে পাচ্ছি অ্যা কিছু কিছু লোক দাঁড়ায় গল্পও করছে।

এখানে একটা আমি বুদ্ধার আঃ স্ট্যাচু টাইপ -এর এই মূর্তি টাইপ -এর দেখতে পাচ্ছি নিয়ে ওর পাশে ডক্টর আম্বেদকর আর আরেকজনা কেউ রয়েছে ওর উপর পোস্টার টাঙানো রয়েছে বড়ো মতন মানে এইখানে দু-তিনজনে নীচে বসানো রয়েছে আশেপাশে চেয়ার -ও রয়েছে।

সামনে অ্যা এটা একটা রোড রয়েছে যার আশেপাশে অনেক গাছ লাগানো রয়েছে অনেক গাছ দেখতে পাচ্ছি লোক আসা যাওয়া করছে এখানে সামনে বাসা স্টপ রয়েছে এটা একটা অ্যা বাজারে ফটো মনে হচ্ছে।

ও এইটা মনে হয় একটা পেট আ ভেটেনারি আ হসপিটাল দিয়ে এইখানে কুকুরটার ইয়ে চলছে।

আর ডল রয়েছে এইটা মনে হয় একটা বাচ্চার খেলনের দোকান মনে হচ্ছে ওইরকমই জিনিস রাখা রয়েছে কাউন্টোর -গুলোতে।

এটা একটা স্কুল অ্যা দেখাচ্ছে আর স্কুল -এর যে করিডোর হয় ওইটা দেখাচ্ছে অনেকগুলো রুম দেখাচ্ছে এখান থেকে আনে পরে অনেক আ দেওয়ালে অনেক ড্রয়িং ক্রাফট বানানো রয়েছে সামনে একটা ব্লু রংয়ের বোর্ড রয়েছে ওখানেও খুব সুন্দর একটা এ থার্মোকল -এর বানানো রয়েছে।

সামনে এখানে আমি দেখতে পাচ্ছি এটা একটা অ্যা মুরগির দোকান রয়েছে এখানে অনেকরক অনেক মুরগি রয়েছে সাদা রঙের মুরগি রাখানো রয়েছে অ্যা পুরা রো -টাতে অ্যা--

এখানে একটা ক্লাসরুম দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো টেবিল অ্যা চেয়ার রয়েছে বেঞ্চ রয়েছে যেরকম ক্লাসরুম -এ বেঞ্চ থাকে সামনে একটা অ্যা টিচার -এর বসবার জন্যে চেয়ার আর একটা টেবিল রয়েছে একটা ব্লু রঙের বোর্ড রয়েছে ক্লাসরুম রয়েছে এটা একটা।

এখানে সামনে আমি একটা বুক সেন্টার দেখতে পাচ্ছি সামনের শেড -এ একটা লেখা রয়েছে আরতি বুক সেন্টার অনেক আ বই রয়েছে বইয়ের দোকানটায় বইয়ের দোকানটা খুব ভিড় খুব ভিড় দেখতে পাচ্ছি বইয়ের দোকানটায়।

এখানে একটা অ্যা আর ইসের নদীর মত দেখতে পাচ্ছি আর সামনে একটা ছেলে দেখতে পাচ্ছি যে একটা হাতের সিম্বল বানাচ্ছে নিজের হাত দিয়ে কালা রঙের শার্ট আর একটা ব্ল্যাক রঙের প্যান্ট পরে র রয়েছে ছেলেটা।

এসব পড়ে রয়েছে কিছু কিছু লোক দেখতে পাচ্ছি বহুতই বড় খালি গ্রাউন্ড রয়েছে কিছু বালিটা পড়ে রয়েছে মনে হয় কিছু বাড়ি বানানো হচ্ছে আর--

এখানে সামনে একটি বোট দেখতে পাচ্ছি আর একটা বো নদী দেখতে পাচ্ছি দুটো বোট দেখতে পাচ্ছি এখানে বোট -টায় বোটিং করছে আঃ লোকগুলো বোট -টায় খুব বড়ো একটা নদী টাইপ -এর দেখতে পাচ্ছি এখানে বোটিং করছে।

এখানে সামনে একটা মেয়ের আ ম্যানিকুইন দেখতে পাচ্ছি যাকে লাল রঙের চুড়িদার পরানো রয়েছে তার পেছনে অনেকগুলো ফ্রক নাইটি সালোয়ার টাঙানো রয়েছে অ্যা শাড়ি টাঙানো রয়েছে এটা একটা কাপড়ের দোকান মনে হচ্ছে।

ট্রেন থেকে মনে হয় লোকেরা কোথাও যাওয়া-আসা যাওয়া যাবেক বা আসছে।